cinema র প্রতি খুব একটা আগ্রহ নেই তবে হ্যাঁ তারপরেও আমার কিছুদিন আগে বের হয়েছিল হাওয়া সেটা দেখেছি আমি গত বছরই তো বের হল। হাওয়া দেখে

ভালো লেগেছে এবং আরেকটা cinemaর প্রতি আমার আগ্রহ জন্মেছে সেটা হচ্ছে শনিবার বিকেলে, সেটা আশা করছি আহ খুব শীঘ্রই মুক্তি দেয়া হবে। শনিবার বিকেলে দেখার জন্য আমি খুবই আগ্রহ নিয়ে বসে আছি। বাহ!

না না লাইবা আমার কখনোই hall এ গিয়ে cinema দেখার সুযোগ হয়নি সেরকমভাবে আসলে আহ আমি তো ঢাকার বাইরে থাকি তো আমাদের ঢাকার বাইরে hall গুলো না তেমন একটা প্রচলিত না আর hall গুলোতে তেমন cinema ভালো cinema দেখায় না। তো সে কারণে hall এ যেয়ে গিয়ে গিয়ে দেখার সুযোগও নেই আসলে ঐখানে অনেক বাজে ছেলেরা থাকে তো সেখানে তো আসলে নিরাপত্তা নেই।

আগ্রহী হ্যাঁ আনেক আগ্রহী। আচ্ছা লাইবা তুমি কী ওই যে হাওয়া cinemaটা বললে ওইটা কী hall এ গিয়ে দেখেছিলে? হ্যাঁ হ্যাঁ আমি হাওয়া hall এ গিয়ে দেখেছি। এবং

আমি আমার বন্ধু-বান্ধবদের বলেছিলাম যে তারা আমার সাথে cinema দেখতে যাবে কিনা? আ ~ আসলে তেমন কাউকে পাইনি আহ সবাই ব্যস্ত ছিল মোটামুটি তাই আমি একাই যেয়ে নিজে দেখে এসেছি হাওয়া। বাহ! তাহলে তো ভালোই, একা একাই সবকিছু করতে পারো। তো হম আসলে ভয় লাগে আমার কারো এ একা একা গেলে কোথাও ভয় লাগে মনে হয় যে যদি কিছু হয় এজন্যে

ভয়টা আসলে তো এখন ভয় করলে চলবে না এখন তো আর আমরা ছোট নেই আমাদের তো বাইরের বিশ্বকে জানতে হবে বাইরের বিশ্বর সাথে আমাদের লড়াই করতে হবে।

আসলে ভয় পেয়ে ঘরে বসে বা গুটিয়ে থাকার আসলে কোনো মানেই হয় না। তুমি একটু

বাইরে যাও তবে তোমার পাশে তো সবাই আছেই চিন্তার কিছু নেই।

নিজে একটু চলা শেখো দেখবে, তোমার পরবর্তীতে কোনো অসুবিধা হচ্ছে না। তুমি যখন আর একটু আহ যখন আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতে যাব তখন তো জানোই যে নিজেদেরকেই বেশিরভাগ সময় নিজেদেরটাই নিজেরই করতে হবে

তখন তো আর এখন school college এর মত মা বাবা কেউ দিয়ে আসবে নিয়ে আসবে না বা এত তাদের সময়ও হবে না তো ওইটাই , ওই কারণেই আরকি আমাদের উচিত যে এখন থেকেই একটু একটু করে বিষয়টাকে নিয়ে এগোনো। হম। হ্যাঁ আসলেই। সেটাই অব~ অবশ্যই। এর সব জায়গায় যেতে ভালো লাগে না তবে মানে একা একা যেতে ভয় পাই না তবে কিছু কিছু যেই sensitive জায়গাগুলো আছে যেগুলোতে গেলে মানে একটা আহ প্রচলিত কথা আছে না যে ঐখানে গেলে এরকম।

সব সবার মধ্যেই থাকে তাই না?

বাদ দিয়ে যতটুকু আসলে নিজের নিজের করা যায় আহ হ্যাঁ নিজের পায়ে নিজে দাঁড়াতে হলে তো, করতেই হবে . তো আসলে ভালো লাগে অনেক ভালো লাগে আহ cinema দেখতে ভালো লাগে আমার নতুন যে cinema গুলো আছে কখনোই hall এ যেয়ে গিয়ে দেখার সুযোগ হয় নি তবে কুনুদিন সুযোগ হলে তুমি তো বললে যে তোমাদের বাসায় গেলে আমি অবশ্যই যাব।

আহ মানে হ্যাঁ ধন্যবাদ আগ্রহ নিয়ে অপেক্ষা করার জন্য আসলে আহ জানোই তো ওই যে পড়াশুনার জন্য সুযোগই পাচ্ছি না তো এখন এখন ঠিকই বসে আছি কিন্তু কিছুদিন পর তো আমাদের result দিয়ে দিবে। তো সেকারণে আমি আর সুযোগ পাচ্ছি না যে result এর আগে কোনো জায়গায় যাবো সেরকম আহ গেলে আবার অনেক ঝামেলা তো result এর পরে একবার যে কোন time এ আসব

হ্যাঁ হ্যাঁ মানসিক একটা আহ মানসিক একটা চাপের মধ্য দিয়ে থাকতেই হয়।

অন্য কারো উপর যদি তুমি আহ এই কী বলব যে অন্যকারোর উপর ‍যদি তুমি নির্ভরশীল হয়ে থাকো যে তোমাকে আহ ভালো ভালো অনুভব করাবে তাহলে সেটা আসলে খুব কী বলব বাজে সিদ্ধান্ত আমি বলে মনে করছি। কারণ

এখন দিনশেষে কিন্তু যে যার মতই। তাইনা?

তো এই এই কারণেই আরকি মনে হয় যে আমাদের আসলে একটু নিজেদের খেয়ালটা নিজেদেরই রাখা উচিত বলে আমি মনে করছি। হ্যাঁ সেটাই। আচ্ছা আহ লাইবা তুমি কি আহ তুমি তো বললেই যে তোমার গান পছন্দ তাহলে তোমার কোন type এর গান বেশি পছন্দ যে তুমি কী মানে সেরকম sad song পছন্দ কর না happy song ?

‍sad song এর কিছু না আমার হচ্ছে ভালো লাগে যে একটু আহ ঠান্ডা ধরনের গান একটু কোমল ধরনের গান।

পুরোনো গানগুলো আমার খুব পছন্দের পুরোনো বাংলা গান যেগুলো আছে আমারো আবার কী জানো ওইযে রবীন্দ্র সঙ্গীতের কিছু কিছু সব গুলো রবীন্দ্র সঙ্গীত আবার ভালো লাগে না কিছু কিছু রবীন্দ্র সঙ্গীত আছে যেগুলো একদম soft কোমল ওইগুলাই ভালো লাগে আমার অনেক বেশি। তোমার কী ভালো লাগে ওইগুলো? হ্যাঁ হ্যাঁ আমারতো খুবই ভালো লাগে। রবীন্দ্রসঙ্গীত যতগুলো শুনেছি সবই ভালো লেগেছে রবীন্দ্রসঙ্গীত শুধুমাত্র গানের ক্ষেত্রে না মানে গানটা না কেমন শুনতে শোনাল সেই বিষয়াটাই না আমার হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের যে কথা গুলো গানের যে অর্থটা

অর্থবহ মনে হয় এবং নিজের আপন মনে হয় মনে হচ্ছে যে এটা বোধ হয় আমাকে নিয়েই লেখা বা আমার পরিস্থিতি চিন্তা করেই লেখা। এ খুব বেশি আসলে রবীন্দ্রসঙ্গীতের সাথে নিজেকে আহ নিজেকে আরকি কী বলবো যে সংযোগ করতে পারি বলেই রবীন্দ্রসঙ্গীত খুব ভালো লাগে আপন মনে হয়।

রবীন্দ্রসঙ্গীত না এরকম আহ নজরুল গীতিও আছে দেখবে যে নজরুলের আহ নজরুলের তো বিভিন্ন ধরনের গান আছে।

কিছু ধরনের গান আছে যেগুলো আরকি তোমাকে উদ্দীপনা যোগাবে সাহস যোগাবে হ্যাঁ আর কিছু ধরনের গান আছে একদম তোমাকে আহে রোমাঞ্চে ভরিয়ে দেবে।

এই এই ধরনের গানগুলো শুনতে খুবই ভালো লাগে আমি আশা করছি আমি তোমাকে কিছু গানের আহ গানের নাম বলবো বা গান পাঠিয়ে দেব তুমি সেগুলো ‍শুনে তোমারও আশা করছি ভালো লাগবে।

অবশ্যই অবশ্যই অনেক খুশি হব যেহেতু আমি আহ গান সম্পর্কে তেমন একটা কিছু বুঝি না, আর তেমন একটা জানিও না তো আমার গান শুনতে খুব একটা ভালো লাগে না। আহ তো নিজে হয়ত গান এ harmonium বাজাতে পারি তবু গান গান নিয়ে তেমন কোনো আমার আহ ইচ্ছা নেই। উম সে কারণে আসলে গানটা practice করা হয়ে উঠেনি। তো সেকারণে আসলে গানটা পিছিয়ে গেছে আমার এখন তুমি যদি বল বলছো যে তুমি ইয়ে দিবে আমাকে গানের নাম গুলো বলে দিবে তাহলে তুমি সুন্দর সুন্দর গানের নাম গুলো বলে দিলে সেগুলো আমি শুনবো তাহলে।

তোমার গানটাই পাঠিয়ে দেক তোমাকে আমাদের

অনেক খুশি হলাম। আসলে এরকম একজন গানতো সহজে আহ মানে আমি খুঁজেই পাই না বুঝছো? আমি কী করি ওই যে বিভিন্ন জায়গায় যাই site এ যাই তারপর গান বাংলা গান সুন্দর সুন্দর গান আর আসে না বাংলা গান দিয়ে search দিলে এত সুন্দর গান আসে না আসলে গানের নামটা দিয়ে search দিলে অনেক সুন্দর গান আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বা গানের নামটা লিখে যদি তুমি খোঁজো

অথবা তুমি যদি এ যা মানে যার গান শুনতে পছন্দ কর সেই আহ কী বলে

গায়কের বা গীতিকারের নাম লিখে তুমি খোঁজো তাহলে সেটাও তোমার জন্য ভালো হবে মানে খুঁজে পেতে আরকি সুবিধা হবে। হ্যাঁ সেটাই আমারও মনে হয় তো তুমি কিছু গান লিখে দিলে আমার অনেক

অবশ্যই কিছু গান তোমাকে আহ গান তো তোমাকে দেবই সেগুলো

প্রিয় প্রিয় cartoon তোমার প্রিয় প্রিয় cinema যেগুলো আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, সেইগুলো

হ্যাঁ অবশ্যই আহ অবশ্যই আমি লিখে দিব আর যেহেতু বললেই যে তুমি cinema এর হাওয়া cinema দেখেছিলে আহ তুমি হাওয়া cinemaর কী দেখেছিলে সেখানে সেখানের কাহিনিটা অবশ্যই আমাকে বর্ণনা করবে কিন্তু হ্যাঁ হ্যাঁ অবশ্যই সেটা তো বর্ণনা করবোই, আর শুধুমাত্র হাওয়া cinemaই না আমার কিন্তু আহ বাংলা অনেক ভালো ভালো cinema আছে সেগুলো আহ সেগুলো ভালো লাগে দেখতে এ একদম এখনকার cinema র মধ্যে হাওয়াটাই ভালো লেগেছে। এ এ

আমি তোমাকে আরেকটা cinema র নাম বলি সুতপার ঠিকানা। তুমি সে cinema টা দেখতে পারো তোমার ভালো লাগতে পারে।

জি আমি তোমাকে আহ cinema টা পাঠিয়ে দেব তুমি সেটা অবসর সময়ে দেখে নিতে পারো। হ্যাঁ অবশ্যই আমি শুনেছি বুঝেছো? শুনেছি যে হাওয়া cinema টি নাকি অনেক ভালো হয়েছে তো আসলে কখনো দেখা হয়ে ওঠে নি আচ্ছা ওইটা কী Youtube এ এসেছে?

দেখার বোধ হয় না কোনো সুযোগ আছে।

আহ তাহলে তো আসলে পরে আহ যখন সবার জন্য উন্মুক্ত করবে বা আমি কখনো hall এ যাওয়ার সুযোগ পাব তখন দেখে নিব তো আশায় থাকব আমি। হ্যাঁ, অ, অবশ্যই আমিও আশায় থাকবো যে তুমি আমাকে আহ বিভিন্ন গানগুলো পাঠাবে আর শুধু মাত্র গানগুলো কেন আমরাতো আহ তুমি কি কবিতা পড়তে পছন্দ কর? হ্যাঁ হ্যাঁ আমি কবিতা পড়তে অনেক পছন্দ করি।

ভালই মিলে গেল তোমার সাথে আমার একটা দিক। আমিও কবিতা পড়তেই পছন্দ করি। কবিতা পড়তে ভালো লাগে। তো ওই তো কবিতার আরকি কী বলে কবিতাগুলো আমরা আসলে একজন আরেকজনের সাথে উম ভাগাভাগি করে নিয়ে পড়তে পারি চাইলে। হ্যাঁ অবশ্যই তাহলে আরো অনেক ভালো হয়। আহ তাহলে তোমার তুমি আমিও তোমাকে কবিতা পড়ে শোনাতে পারব তুমিও আমাকে কবিতা পড়ে শোনাতে

হ্যাঁ, বললাম যে যখন তোমার আহ তোমার ভালো লাগবে তখন তুমি শোনাবে যখন আমার ভালো লাগবে তখন আমি শোনাবো। হ্যাঁ হ্যাঁ সেটা তো অবশ্য হতেই পারে। আর আম ~ আমাদের পছন্দের কবির আহ কবিদের নাম গুলো আম অনেক কবিতাই তো আছে যে আমরা আগে পড়িনি হ্যাঁ সেগুলো হচ্ছে

মনে হয় আমার কাছে খুবই ভালো একটা কাজ

হ্যাঁ আমারও মনে হয় যে একজন আরেকজনের সাথে share করে ভাগাভাগি করে পড়লে ধর আমার কাছে যে বইগুলো আছে সেইগুলো হয়ত তোমার কাছে নাও থাকতে পারে তো সেই গুলো তুমি পড়লে আর যেগুলো তোমার কাছে আছে সেগুলো হয়ত আমার কাছে নাও থাকতে পারে অ সেগুলো আমি পড়লাম তাহলে কিন্তু পড়া যে বই গুলো কিন্তু বারবার মানে একজন আরেকজনের থেকে পড়লে দ্বিতীয় বার বইগুলো কিনতে হচ্ছে না।

ঠিক আছে কিন্তু ওই যে একজনের বই নিয়ে পড়ার যে আগ্রহটা আনন্দটা সে~ সেটাও তুমি পেতে পারো।

আজকের মত আসি? আরেকদিন কথা হবে অবশ্যই।

কবিতা শোনা হবে গান শোনা হবে cinema দেখা হবে ।

হ্যাঁ, আল্লা হাফিজ, ভালো থেকো

হ্যাঁ তুমিও ভালো থেকো। তোমার পরিবারের সবাইকে আমার সালাম জানিয়ো।

হ্যাঁ হৃদি তুমি কি আমার কথা সুনতে পাচ্ছো? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আজকে আমরা কি নিয়ে আলোচনা করব?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 এবং হচ্ছে সেই বেক্তি টাকে উত~ অ্যাঁ উৎপাদনশীল সদস্য হিসাবে প্রতিষ্ঠা লাভের জন্য যে সকল দক্ষতার প্রয়োজন সেগুলো অর্জনের সহায়তা করে. তাছাড়া তো শিক্ষা, সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জন ই হচ্ছে শিক্ষা অ্যাঁ তো শিক্ষা শিক্ষা অর্জনের যেই শিক্ষা শিক্ষা অর্জনের জন্য আমাদের, একটা শিক্ষা বেবস্থার মধ্যে দিয়ে যেতে হয় এটা হচ্ছে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা রয়েছে তো বাংলাদেশে কি শিক্ষা ব্যবস্থা latest এসব তোমার~ তোমার ধারণা আছে? হ্যাঁ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে আমার মোটামুটি ধারণা রয়েছে বাংলাদেশে কিন্তু যে শিক্ষাব্যবস্থার প্রচলিত রয়েছে তা কিন্তু তেমন আ ভালো বলা জায়না কারণ অন্যান্য দেশের তুলনায় যে মা~ আমাদের দেশে শিক্ষার হার যদি যদি তুলনা করা হয় সে~ ঠিক মতন বলা যায় বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী আমাদের শিক্ষা ব্যবস্থা খুবই উন্নত কেননা আমাদের দেশের কিন্তু যদিও বা বলা হয় যে বেশিরভাগ মানুষই স্বাক্ষর বা নিরক্ষর নয় তবুও কিন্তু আমাদের যে যথাযথ শিক্ষাটা সেটা কিন্তু এই দেশে নেই বা শিক্ষার মানদণ্ড টা কিন্তু নেই শিক্ষা বলতে মূলত আমরা যে কোনো কিছু শেখা কে বা কোন কিছুর সম্পর্কে জ্ঞান অং আও আম জ্ঞান আহরণ করা কেই বোঝায় তো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কিন্তু পাঠ্য পুস্তক নির্ভর যেটি কিন্তু অন্য দেশের নয় অন্য দেশের মানুষ কিন্তু শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অনেক উন্নতি করেন তুমি কি এ সম্পর্কে কিছু জানো বা এ কারণ সম্পর্কে?

যার ফলে কিন্তু বাংলাদেশে আ যে গ্যা~ আ স্নাতকোতো বা স্নাতক শিবির লাভের পরেও কিন্তু অনেক বেকার রয়েছে তাই বাংলাদেশ আ স্নাতকোত্তের পরে সাত চল্লিশ শতাংশ বেকারত্ব আছে বেশি না অন্যান্য দেশের তুলনায় অনেক আ~ এত বেশি graduate নেই এত বেশি বেকারত্বও নেই কিন্তু আমাদের দেশে এত বেশি স্বাক্ষরতা হার টাও কেন আ তাও অনেক বেশি বেকারত্ব এর পিছনে একটা কারণ হচ্ছে আমাদের কারিগরী দক্ষতা নিয়ে, যে কর্ম এবং আ কর্ম ক্ষেত্রে কিন্তু এই কারিগরী দক্ষতা টাই মূল এই যে বই সম~ আ আমাদের যে বই ভিত্তিক যেই আ শিক্ষা সেটা কিন্তু অত বেশি কার্যকরী নয় তো বাংলাদেশের শিক্ষা বেবস্থা টা বলে দেওয়া হচ্ছে শিক্ষা বেবস্থার আসলে অনেগুলো স্তর সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের যে জাতীয় শিক্ষা কার্যক্রম আ যে কারিগরী শিক্ষা আলাদা তাপর হ~ মাদ্রাসা ভিত্তিক শিক্ষা বেবস্থা এর পর, বিভিন্ন বেবস্থা এ এই যে এগুলোর একটা কোনো সমর্নয়ে নেই বিভিন্ন ভাবে যেমন যারা মাদ্রাসা ভিত্তিক পড়ালেখা করছে তারা কিন্তু এই যে আমাদের জাতীয় শিক্ষা কার্যক্রমে পড়া লেখার, আমরা যেটা করি সেটা বিভিন্ন এসব ঘৃণতার কারণে কিন্তু আ তারা হচ্ছে সমন্বয় করতে পারছে না শেষ পর্যন্ত আমরা তো শিক্ষা আসলে আমাদের আ আমাদের আসলে আ বই নির্ভর শিক্ষক তার সথে কারিগরী শিক্ষক দরকার আছে তো সে ক্ষেত্রে বিভিন্ন আ প্রদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি সেগুলো সম্পর্কে তুমি কিছু বলতে চাও হ্যাঁ কারিগরি শিক্ষা সম্বন্ধে আমাদের কিন্তু আরো যদি আমরা পদক্ষেপ গ্রহণ করতে চাই সে ক্ষেত্রে কিন্তু আমাদের প্রথমেই বলতে হবে যে মানুষ কে সচেতন করতে হবে বা শিক্ষাত্রীদের কে সচেতন করতে হবে তাদেরকে শুধুমাত্র পাঠ্যপুস্তক আ আর থেকে প্রাপ্ত জ্ঞানের প্রতি আ ও মানে যে সুধু আগ্রহী করতে হবে তা নয় বরং তাদের কে বেকারত্বের যে ভয়ংকর রোগ সেটি কিন্তু তাদেরকে দেখাতে হবে এবং তাদের মন মানসিকতা এমন ভাবে তৈরী করতে হবে যাতে তারা অ্যাঁ উদ্যোগটা হিসেবে নিজে~ নিজেদেরকে তৈরী করতে পারে বরং সে কিন্তু আ কর্ম সংস্থানে খুব ই আ সংকট দেখা যায় এর একটি অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশে কিন্তু সরকার যেহেতু জনসংখ্যা খুব বেশি বাংলাদেশের সর~ সরকার এই বিপুল সংখ্যক জনগণকে, অ্যাঁ চাকরি দিতে পারে না সে ক্ষেত্রে কুন~ অ্যাঁ উদ্যোগতা যদি যত পরিমান বেসি হবে তারা নিজ~ যেমন নিজেদের আ চাকরির বেবস্থা করবে পাসা পাসি অন্যদের ও কিন্তু কর্ম সংস্থানের বেবস্থা করে নেবে

তারা কিন্তু নিজেকে যে কিভাবে নিজেদের কর্মসংস্থান নিজেরা করা যায়তার ফ~ অ্যাঁ একটি বিষয়~ তার অ্যাঁ জন্য নিজেদেরকে কি করবে তৈরি করবে আহ যাতে কারিগরী জ্ঞান লাব করার পাসা পাসি বিভিন্ন কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে যে কোন কর্মসংস্থা নিজের কর্ম~ তার পাসা পাসি অন্যদের কর্মসংস্থানের বেবস্থা করতে পারবে. তুমি কি বিষয়টা বুঝতে পেরেছ? হ্যাঁ আমি বুঝতে পেরেছি এবং বাংলাদেশে যে প্রাথমিক শিক্ষার হার টা রয়েছে ওটাও কিন্তু বেশ কম বলা চলে তো সেই হারটা কিন্তু বে~ বৃদ্ধি করা সম্ভব কারণ হচ্ছে বাং~ যেহেতু আমাদের বেশি দরিদ্র তাই তারা হচ্ছে আ খাদ্য পুষ্টির চাহিদায় পূরণ করতে পারেনা তো শিক্ষার চাহিদা তো অনেক দূরের কথা তো সে ক্ষেত্রে আসলে সরকারের অনেক করণীয় রয়েছে যেমন সরকার বিভিন্ন আইন pass করতে পারে যেমন শিক্ষা প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক তারপর হচ্ছে তারা school এ হচ্ছে পুষ্টি সম্মত খাবার বিতরণ করতে পারে যার কারণে আ হয়তোবা শুধু খাদ্যের জন্য হলেও তারা শিক্ষা, শি~ শিক্ষা চালিয়ে যাবে এবং তাদের বই আমরা জানি যে আমাদেরকে অ্যাঁ

বেশ ভালো একটা উদ্যোগ তা ছাড়া যে এছাড়াও কিন্তু শুধু বই একটা খরচ কম। বই ছাড়া অনেক খরচ রয়েছে যেমন হচ্ছে তাদের পোশাক হচ্ছে অন্যান্য জিনিস তো একটা অ্যাঁ শৃঙ্খ বেবস্থা নিতে পারে সরকার অ্যাঁ তো তুমি কি সরকার কি কি পদক্ষেপ নিতে পারে সেগুলো সমস্ত বলতে চাও হ্যাঁ সরকারের যে গৃহীত পদক্ষেপ সম্পর্খে আ এটার কিন্তু আর একটা দিক রয়েছে যে দারিদ্দ্র, দারিদ্দ্র কিন্তু আমাদের দেশে সার্বিক পরিমানে কি অ্যাঁ বেপক বাঁধা প্রদান করে তো এক্ষেত্রে অন্য সময় দেখা যায় আ দারিদ্দ্রর কারণে বিভিন্ন পিতা মাতা তাদের সন্তানদের কে শিক্ষায় শিক্ষিত কো~ না করে বরং আ কোনো কাজ কর্ম, কাজে লাগিয়ে দিতে চান